নমস্কার
জিচেমপেইন্ট এ ভিউ প্রিন্ট এবং এক্সপোর্ট স্ট্রাকচার্স এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব ভিউ বিকল্প
জুম ফ্যাক্টর
পেজ সেটআপ
প্রিন্ট প্রিভিউ
ডকুমেন্ট প্রিন্ট করা
এসভিজি এবং পিডিএফ ফরম্যাটে ইমেজ এক্সপোর্ট করা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
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
নতুন জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলতে দাশ হোম এ টিপুন
প্রদর্শিত সার্চ বারে জিচেমপেইন্ট লিখুন
জিচেমপেইন্ট আইকনে টিপুন
প্রথমে একটি বিদ্যমান ফাইল খুলি
টুলবার থেকে ওপেন a ফাইল আইকনে টিপুন
একটি উইন্ডো প্রর্দশিত হয়
সূচী থেকে pentane এথানে ফাইল নির্বাচন করুন
এখন ওপেন বোতামে টিপুন
প্রথমে ভিউ বিকল্প সম্পর্কে শিখি
ভিউ মেনুতে যান
ভিউ মেনুতে দুটি বিকল্প রয়েছে ফুল স্ক্রিন এবং জুম
জুম নির্বাচন করি
জুম ফ্যাক্টরের তালিকা সহ একটি সাবমেনু প্রর্দশিত হয়
নীচে স্ক্রোল করে জুম to নির্বাচন করুন
জুম ফ্যাক্টর সহ একটি ডায়লগ বাক্স খোলে
ডিফল্ট জুম ফ্যাক্টর ভ্যালু প্রদর্শিত হয়
এখানে প্রয়োজন মত আমরা জুম ফ্যাক্টর বৃদ্ধি বা হ্রাস করতে পারি
আপ বা ডাউন অ্যারো ত্রিভুজে টিপে জুমিং লক্ষ্য করুন
প্রথমে অ্যাপলি তে টিপে ওক টিপুন
কাঠামো জুম ফ্যাক্টরের সাথে প্রদর্শিত হয়
এরপর পেজ সেটআপ করা দেখি
ফাইল মেনুতে পেজ সেটআপ এ গিয়ে এটিতে টিপুন
পেজ সেটআপ উইন্ডো খোলে
এই উইন্ডোতে দুটি ট্যাব রয়েছে পেজ এবং স্কেল
পেজ ট্যাবে ফীল্ডগুলি হল পেপার সেন্টার ওন পেজ এবং ওরিয়েন্টেশন
পেপার ফীল্ডে ডিফল্ট পেজের আকার নির্ধারিত করতে পারি
চেঞ্জ পেপার টাইপ বোতামে টিপুন
পেজ সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
এখানে তিনটি বিকল্প রয়েছে ফরম্যাট ফোর পেপার সাইজ এবং ওরিয়েন্টেশন
ফরম্যাট ফোর ফীল্ডে ডিফল্ট প্রিন্টার নির্বাচন করুন
আমি ডিফল্ট প্রিন্টার নির্বাচন করব
বিভিন্ন পেজের আকার সহ পেপার সাইজ ফীল্ডে ড্রপ ডাউন তালিকা রয়েছে
আমি আ4 নির্বাচন করব
এই ফীল্ডের নীচে আ4 এর ডাইমেনশন প্রদর্শিত হয়েছে
উল্লেখ্য যে প্রতিটি নির্বাচিত পেজের আকারের জন্য ডাইমেনশন প্রদর্শিত হয়েছে
ওরিয়েন্টেশন ফীল্ডে 4 ধরনের রেডিও বোতাম রয়েছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ রিভার্স পোর্ট্রেট এবং রিভার্স ল্যান্ডস্কেপ
ডিফল্টরূপে পোর্ট্রেট নির্বাচিত রয়েছে
এটি এইভাবে ছেড়ে দিয়ে অ্যাপলি তে টিপুন
এরপর মার্জিনের আকার রয়েছে
টপ মার্জিন লেফ্ট মার্জিন রাইট মার্জিন এবং বটম মার্জিন
এখানে প্রয়োজন মত মার্জিন বিন্যাস করতে পারি
পরের ফীল্ড হল ইউনিট
এটি ইঞ্চেস মিলিমিটার এবং পয়েন্টস এ নির্ধারিত করতে পারেন
উল্লেখ্য যে আমরা ইউনিট পরিবর্তন করলে মার্জিনের আকার ইউনিট অনুযায়ী পরিবর্তিত হয়
সেন্টার ওন পেজ সম্পর্কে শিখি
এখানে চেক বাক্সগুলি হল হরাইজন্টালি এবং ভার্টিকালি
হরাইজন্টালি চেক বাক্সে টিপুন
প্রিভিউ বোতামে টিপে আমরা কাঠামোর প্রিভিউ দেখতে পারি
এটি হল প্রিভিউ
এখন উইন্ডোটি বন্ধ করুন
ওরিয়েন্টেশন ফীল্ডে চার ধরনের রেডিও রয়েছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ রিভার্স পোর্ট্রেট এবং রিভার্স ল্যান্ডস্কেপ ডিফল্টরূপে পোর্ট্রেট নির্বাচিত রয়েছে
এখন ল্যান্ডস্কেপ বোতামে টিপুন
তারপর প্রিভিউ বোতামে টিপুন
এখানে আমরা ল্যান্ডস্কেপ মোডে প্রিভিউ দেখতে পারি
আপনি অন্যান্য ওরিয়েন্টেশন বিকল্প অন্বেষণ করতে পারেন
প্রিন্ট বোতামে টিপলে ফাইল পরিবর্তন সহ প্রিন্ট হবে
আপনি প্রিন্টের পূর্বে প্রয়োজন মত কাঠামো সাজাতেও পারেন
এই জন্য স্কেল ট্যাবে বিভিন্ন বিকল্প ব্যবহার করতে পারেন
নিজের স্কেল ট্যাব অন্বেষণ করুন
পেজ সেটআপ উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে টিপুন
এরপর ইমেজ এক্সপোর্ট করা শিখি
ফাইল এ গিয়ে সেভ এএস ইমেজ এ টিপুন
সেভ এএস ইমেজ ডায়ালগ বাক্স খোলে
ফাইল টাইপ ফীল্ডে ইমেজ বিকল্পের তালিকা রয়েছে
আপনি ইমেজকে এসভিজি ইপিএস পিডিএফ প্যাং জেপিইজি এবং আরো অন্য কিছু ভাবে এক্সপোর্ট করতে পারেন
এসভিজি ইমেজ নির্বাচন করুন
ফাইলের নাম দিন pentane এথানে সেভ বোতামে টিপুন
ফাইলটি এসভিজি ইমেজ রূপে সংরক্ষিত হয়েছে
এরপর ইমেজ পিডিএফ ডকুমেন্ট রূপে এক্সপোর্ট করি
ফাইল এ গিয়ে সেভ এএস ইমেজ নির্বাচন করুন
সেভ এএস ইমেজ ডায়লগ বাক্স খোলে
ফাইল টাইপ থেকে পিডিএফ ডকুমেন্ট নির্বাচন করুন
ফাইলের নাম দিন pentane এথানে লিখুন
সেভ বোতামে টিপুন
এখানে ফাইলটি পিডিএফ ডকুমেন্ট রূপে সংরক্ষিত হয়েছে
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে আমরা শিখেছি ভিউ বিকল্প
জুম ফ্যাক্টর
পেজ সেটআপ
প্রিন্ট প্রিভিউ
ডকুমেন্ট প্রিন্ট করা এবং ইমেজ এক্সপোর্ট করা
নির্দেশিত কাজ হিসাবে আ5 বি5 এবং জেবি5 ফরম্যাটে কাঠামো প্রিন্ট করা
ইপিএস এবং প্যাং ফরম্যাটে ইমেজ এক্সপোর্ট করা
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ